লিব্রিঅফিস বেস এর উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ডেটাবেস রক্ষণাবেক্ষণ ডাটাবেস কাঠামো পরিবর্তন একটি ডাটাবেস ডিফ্র্যাগমেন্ট করা এবং ব্যাকআপস নেওয়া যায়
ডাটাবেস রক্ষণাবেক্ষণ
যেকোনো বেস ডাটাবেস এর জন্যই সবসময় আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে তথ্য সাম্প্রতিক নির্ভরযোগ্য ও নিরাপদ থাকতে পারে
এর জন্য তথ্য কাঠামো এবং ফর্ম উপাদতে করা প্রয়োজন যাতে তথ্য সাম্প্রতিক থাকে
এখন আমাদের পূর্ববর্তী টিউটোরিয়াল এ নির্মিত গ্রন্থাগার ডাটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক
এই ডাটাবেস এ প্রথমে বুকস মেম্বার্স এবং বুকস ইশ্যুড টেবিলগুলি ছিল
এবং আমরা এই ডাটাবেস গঠন এর উপর ভিত্তি করে আমাদের নমুনা ফর্ম প্রশ্ন এবং প্রতিবেদন তৈরী করেছিলাম
পরে গ্রন্থাগার আরো সম্প্রসারিত করা হয়েছিলো যাতে তাতে অন্যান্য মিডিয়া যেমন ডিভিডি এবং সিডি থাকতে পারে
সুতরাং তথ্য কাঠামো উপযুক্ত রাখতে আমাদের গ্রন্থাগার ডেটাবেস পরিবর্তন করতে হয়েছিল
এর জন্য আমরা মিডিয়া নামক অন্য একটি টেবিল যোগ করেছিলাম
এবং তাতে ডিভিডি এবং সিডির তথ্য সংরক্ষণ করা হয়েছিল
এইভাবে যেহেতু আমরা প্রয়োজন অনুযায় ডেটাবেস পরিবর্তন করেছিলাম তাই সেটি আরো ব্যবহার উপযোগী এবং সাম্প্রতিক হয়ে উঠেছিল
টেবিল পরিবর্তন করার সাথে সাথে ফর্ম গুলিকেও পরিবর্তন করা প্রয়োজন যাতে সেগুলির ব্যবহার সহজ হয়
অথবা আমরা টেবিল এর নতুন কাঠামো অনুযায়ী নতুন ফর্ম ও তৈরী করে নিতে পারি
উদাহরণস্বরূপ যদি বই এর তথ্য ঢোকানোর জন্য একটি ফর্ম থাকে আমরা সেটিকে পরিবর্তন করে নিতে পারি যাতে তাতেই ডিভিডি এবং সিডি র তথ্য ঢোকানোর ও জায়গাও থাকে
এখানে আমরা মিডিয়া প্রকার নির্বাচন করার জন্য অপশন বোতাম যোগ করতে পারি বই বা ডিভিডি বা সিডি
অথবা আমরা একটি সম্পূর্ণ নতুন ফর্ম তৈরী করে নিতে পারি যাতে শুধু ডিভিডি এবং সিডি মিডিয়ার তথ্য ঢোকানোর জায়গা থাকবে
একইভাবে আমাদের পরিবর্তিত তথ্য কাঠামোর উপর ভিত্তি করে সম্পর্কিত প্রশ্ন এবং প্রতিবেদনগুলিকেও পরিবর্তন করতে হবে বা সেগুলিকেও নতুন করে তৈরী করতে হবে
এবং কখনও কখনও বিদ্যমান টেবিল কাঠামোও পরিবর্তন করতে হতে পারে
উদাহরণস্বরূপ মেম্বার্স টেবিলটি বিবেচনা করা যাক যাতে গ্রন্থাগারের সব সদস্য তালিকাভুক্ত রয়েছে
বর্তমানে এটি কেবল সদস্যদের নাম ও ফোন নম্বর সঞ্চয় করে
এখন যদি তাদের ঠিকানা এবং শহর সংক্রান্ত তথ্য সঞ্চয় করতে হয় তাহলে মেম্বার্স টেবিল কাঠামো পরিবর্তন করতে হবে
এর জন্য আমরা এই এসকিউএল সিনট্যাক্স ব্যবহার করতে পারি160 আল্টার টেবল মেম্বার্স এড অ্যাড্রেস টেক্সট এড সিটি টেক্সট তাহলে আল্টার টেবল বিবৃতি টেবিল কাঠামো পরিবর্তন করে এবং দুটি নতুন কলাম যোগ করে
ঠিকানা এবং শহর যাতে টেক্সট তথ্য থাকবে
টেবিল কাঠামো তৈরি করা এবং পরিবর্তন করার উপর আরও তথ্যের জন্য hsqldbঅর্গ ওয়েবসাইট এ যান
বিশদে জানতে পর্দায় দেখানো url এ ঠিকানা ব্যবহার করুন
এরপর দেখে নিন কিভাবে বেস ডাটাবেসটি ব্যবহারের জন্য নির্ভরযোগ্য রাখা যায়
কখনও কখনও তুলনামূলকভাবে কম সংখ্যক রেকর্ড সঞ্চয় করার জন্য বেস এর অনেক বেশি মেমরির প্রয়োজন হয়
এর কারণ হল বেজ মনে করে কোনো ডাটাবেস এর জন্য একটি নির্দিষ্ট পরিমান মেমরি প্রয়োজন হতে পারে
এছাড়াও আমরা টেবিলের মধ্যে যে তথ্য যেভাবে দেখি সেগুলি বেস এ ঠিক একই ক্রমে সংরক্ষিত হয় না কারণ আমরা বিভিন্ন সময়ে টেবিলে তথ্য যোগ করি বা তথ্য মুছে দি তাই সেগুলি নির্দিষ্ট ক্রমে সংরক্ষিত হয়না
আমরা টেবিলের তথ্যর জন্য ইন্ডেক্স বা সূচী ব্যবহার করতে পারি ঠিক যেভাবে একটি গ্রন্থাগারে বই এর ব্যবহার করা হয়
একটি সূচী যে শুধুমাত্র বই তালিকাভুক্ত করে তাই নয় তাদের প্রকৃত অবস্থানও সঞ্চয় করে
একইভাবে আমরা দক্ষতার সাথে তথ্য খোঁজার জন্য টেবিল এ ইনডেক্স নির্মাণ করতে পারি
কিন্তু ইনডেক্স এর জন্যও অনেক মেমরি প্রয়োজন হতে পারে
এবং কখনও কখনও টেবিল এর তথ্য মুছে ফেলার পরও সম্পূর্ণ তথ্য নিশ্চিহ্ন হয়ে যায়না তারা শুধুমাত্র টেবিল ইনডেক্স থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু তারা স্থান দখল করে থাকে যতক্ষণ না পর্যন্ত নতুন তথ্য যোগ করে সেই স্থান দখল করা হচ্ছে
এইভাবেই সংরক্ষিত তথ্য অতটা বড় না হলেও ডাটাবেসের আকার বৃদ্ধি পেতে থাকে
বেজ এ তথ্য পুনঃসগঠিত করার একটি চমৎকার উপায় উপলব্ধ রয়েছে যাকে বলে ডিফ্র্যাগমেন্টিং এর জন্য যে ডেটাবেসটিকে ডিফ্র্যাগমেন্ট করা প্রয়োজন সেটি খুলতে হবে
প্রথমে লিব্রিঅফিস বেজ উইন্ডোর ভিতরে গিয়ে প্রথমে টুলস মেনুতে ক্লিক করুন এবং তারপর এসকিউএল সাব মেনুতে ক্লিক করুন
এবার এসকিউএল উইন্ডোতে নিম্নোক্ত কমান্ডটি লিখুন160 চেকপয়েন্ট ডিফ্রাগ এই এসকিউএল কমান্ড বেস ডাটাবেস ফাইল থেকে অপ্রয়োজনীয় তথ্য মুছে দেবে
এটি প্রথমে ডেটাবেস টিকে বন্ধ করে তথ্য পুনরায় সংগঠিত করে এবং তারপর আবার ডাটাবেসটিকে খোলে
এর পরিবর্তে আমরা এসকিউএল উইন্ডোতে অন্য আরেকটি কমান্ড ব্যবহার করতে পারি160 শাটডাউন কম্প্যাক্ট আগের কমান্ডের থেকে শুধু পার্থক্য হলো এই কমান্ড ডাটাবেস পুনরায় খোলে না
ডিফ্র্যাগমেন্টিং সম্পর্কে আরও তথ্যের জন্য hsqldborg এর অধ্যায় ১১ তে যান
অবশেষে ব্যাকআপস সম্পর্কে আলোচনা করা যাক যা আমাদের ডাটাবেস নিরাপদ রাখতে সাহায্য করে
আমরা বিভিন্ন কারণে আমাদের ডাটাবেস হারাতে পারি LibreOffice এ তথ্য পুনরুদ্ধারের একটি ভাল উইজার্ড রয়েছে যা তথ্য হারানো কম করে
কিন্তু একটি ডাটাবেস এর পর্যায়ক্রমিক ব্যাকআপ রাখাই হলো সবথেকে বুদ্ধিমানের কাজ
এছাড়াও ব্যাকআপ নেওয়া খুবই সহজ কাজ
আমাদের শুধু ডাটাবেস ফাইল এর একটি প্রতিলিপি তৈরি করতে হবে
এবং সেটিকে কোনো সেকেন্ডারী মিডিয়াতে সংরক্ষণ করতে হবে যেমন কোনো পৃথক হার্ড ডিস্ক বা সিডি বা ডিভিডি অথবা ফ্ল্যাশ ড্রাইভ
সুতরাং গ্রন্থাগার ডাটাবেসের ব্যাকআপ নিতে খুঁজে দেখুন libraryওডিবি ফাইল কোথায় সংরক্ষণ করা হয়েছে
এবং তারপর সেই ফাইলটি কপি করুন এবং কোনো পৃথক হার্ড ডিস্ক ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভে পেস্ট করুন
এই একবার মাত্র কপি এবং পেস্ট করলেই সম্পূর্ণ ডাটাবেসটি ব্যাক আপ নেওয়া হয়ে যায়
যাতে সব তথ্য কাঠামো তথ্য ফর্ম প্রশ্ন এবং প্রতিবেদন থাকে
কতক্ষণ পর পর আমাদের ব্যাকআপ নিতে হবে তা নির্ভর করে ওই ডাটাবেসের তথ্য বা তথ্য কাঠামো কত ঘন ঘন পরিবর্তন হয় তার ওপর
অর্থাত কত ঘন ঘন তথ্য যোগ পরিবর্তন বা তথ্য মুছে দেওয়া হচ্ছে এবং কতক্ষণ পরপর টেবিল কাঠামো ফর্ম প্রশ্ন বা প্রতিবেদন পরিবর্তন করা হচ্ছে
তাহলে ডাটাবেস ব্যবহারের উপর নির্ভর করে আমরা দৈনিক বা সাপ্তাহিক ব্যাকআপ নির্ধারণ করতে পারি
এখন একটি অনুশীলনী রয়েছে
মেম্বার্স টেবিল পরিবর্তন করে দুটি নতুন কলাম যুক্ত করুন ঠিকানা ও শহর
উভয় কলাম এর তথ্য প্রকার টেক্সট হবে
এছাড়াও মেম্বার্স টেবিলটি তথ্য ঢোকানোর মোডে খুলুন এবং কিছু নমুনা ঠিকানা এবং শহর তথ্য যোগ করুন
এরপর গ্রন্থাগার ডাটাবেস ডিফ্র্যাগমেন্ট করুন
অবশেষে গ্রন্থাগার ডাটাবেসের ব্যাকআপ নিন সেটি একটি ফ্ল্যাশ ড্রাইভ এ বা অন্য কোন উপলব্ধ হার্ড ডিস্ক ড্রাইভে সংরক্ষণ করুন
এই লিব্রিঅফিস বেস এ ডাটাবেস রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে একটি ডাটাবেস রক্ষনাবেক্ষণ করতে হয় ডাটাবেস এর কাঠামো পরিবর্তন
ডাটাবেস ডিফ্র্যাগমেন্ট এবং ব্যাকআপ নেওয়া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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়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
শুভবিদায়